রাস্তার পাশেই এই বন্ধন ব্যাংক আর এই বন্ধন এ_টি_এম -টি রয়েছে।

গাছপালাগুলো সবুজ আর সতেজ প্রকৃতির শন্ত রূপ ফুটিয়ে তুলেছে।

ঘরে কয়েকটি ডেস্ক এবং চেয়ার দেখা যাচ্ছে।

কয়েকজন লোক দোকনে সামনে দাঁড়িয়ে আছে।

একটি উঁচু স্তম্ভের ওপর তৈরি করা হয়েছে চারপাশে সবুজ গাছপালা এবং পাহাড় দেখা যাচ্ছে।

এই ছবিতে কয়েকজন লোক একটি লাল টেবিল -এর চারপাশে বসে রয়েছে।

ট্যাংক -টি সবুজ এবং কালো রঙে রাঙানো এবং এর লম্বা নলটি ফ্রেম -এর ডানদিকে প্রসারিত।

চারপাশে অনেক লোকজনের ভিড় দেখা যাচ্ছে।